হ্যাঁ ঠিক আছে রাখো।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

মুসারাত আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম ওয়া আলাইকুম মুরাদ ভাই কেমন আছেন আপনি আল্লাহামদুল্লিলাহ ভালো আছি কেমন আছেন এই তো আমি ভালো আছি তো হ্যালো আপনার কি অবস্থা ভাইয়া হ্যাঁ আল্লাহামদুল্লিলাহ আপনার কি অবস্থা এইতো আমিও ভালো আছি তো আজকে কি আহ আপনি কি চাকরি করেন আপনি চাকরি করেন আপনি কি চাকরি করতেছেন না না আমি কোনো চাকরি করতেছিনা আমি এমনি student আর আমি Tuition ই করতাছি আপনি কি করেন আমি হচ্ছে আহ একটা ছোট তো ছোট মতো চাকরি করতাছি চাকরির পাশাপাশি হচ্ছে আহ নিজে কেও একটু ভালো রাখার চেষ্টা চলে আরকি তা এমনিতে উহ ঘুরতে তুরতে যাওয়া হয় হ্যাঁ আমি ঘুরতে যাওয়া হয় প্রতি বছর January বা February তে এখন কিছুদিন আগে ঘুরে আসছি হাজার টোরি সাজটা নামাজী এগুলো ঘুরে আসলাম তারপরে ইরানখাঁকাশরীফ এগুলো একটু বেশি ঘুরছি আ চিলার গুহার মধ্যে তারপরে সে কারেন নামে ছেয়ে আছে ঐখানে আমাদের অনেক গুলা খেলা হৈছে হাড়ি ভাঙা তারপরে বল দিয়ে বল নিক্ষেপ করা আর বিভিন্ন রকমের অনুষ্ঠান হইছে এইখানে মধ্যে তাই আমরা এখানে সকাল পাঁচ তার দিকে গেছি ওই জায়গা থেকে আস্তে হয়েছে রাতে দশ বারোটা একটা বেজে গেছে মানে সব গুলা একসাথে ঘুরে আসা হলো

আহ আসলে আমার ওই অত দূরে যাওয়া হয় নাই আহ তাহলে আপনি অনেক মজা করছেন তাইতো হ্যাঁ হ্যাঁ অনেক মজা হৈছে এবং সামনে দেখতেছি আবারো যাবার plan আছে এই বার যাবে বি plan আছে যে আহ সিলেট হ্যাঁ সিলেট জাফলং তারপরে হচ্ছে লাওকি যেন আপনার লোয়াছড়ি তার পর সাদাপাথর এই জায়গা গুলা আমি দেখছি Social-media জনপ্রিয়তা লাভ করছে হ্যাঁ হ্যাঁ অনেক জনপ্র্রিয়তা তা তো কোথায় যাই নাই আর আগে আহ এর আগে আসলে আমার এত দূরে যাওয়া হয় নাই তবে দূরে যাওয়ার একটা মানে একটা পড়ি কল্পনা চলতেছে দেখি এই বছর আমরা আহ বন্ধুরা মিলে বা পরিবারের সবাই মিলে একটা চিতা ভাবনা করতেছি যাবো তবে ছোট মো আহ ছোট আশে পাশে জায়গা গুলাতে আমার অনেক যাওয়া হৈছে যেমন আমি তো ঢাকা থাকি তা আমাদের ঢাকা হচ্ছে আপনার উম জাতীয় চিড়িয়াখানা জাতীয় জাদু ঘর তার পর হচ্ছে আপনার উদ্ভিদ আহ উদ্ভিদ প্রাণী বিজ্ঞান যে গবেষণাগার ঐখানে মানবে এই রকম জায়গা গুলাতে আমার অনেক যাওয়া হয়েছে আমার যেমন ঘুরতে অনেক পছন্দ করি আরকি আশে পাশে চেষ্টা করি ঘুরবার জন্য

যখন মন খারাপ থাকে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে ফেরা করি হ্যাঁ এটা কিন্তু খুব একটা ভালো একটা বিষয় আপনি যেটা বলছেন ঘুরে ফেরা করা আহ যখনি মনটা খারাপ থাকবে বা নিজে কে ভালো রাখার জন্য প্রকৃতির সাথে একটি আবেগ ভালো বাসা আতোই করার জন্য কিন্তু আমাদের ঘুরে উচিত হম অবশই আর মাঝে মাঝে নদীর পারে যাই নৌকার মাজে বসি সবই মিলে একসাথে যাই ছবি তলি তারপরে এইখান থেকে খাবার নিয়ে ঐখানে সবাই মিলে খাই অনেক আনন্দ হয়

হ্যাঁ তাহলে আহ আহ আপনি কোথায় থাকেনএখন

হ্যাঁ বাংলাদেশ দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে জি জি চট্ট আহ ওই জায়গা গুলোতে হচ্ছে আপনার ওই যে সাজে তারপর রাঙামাটি আহ বান্ধর্বন এই জেলাগুলো হয়তো কাছাকাছি আপনার কাছ থেকে তাই না না আমাদের কাছ থেকে ততটা কাছে না আমরা এখান থেকে চট্টগ্রাম যাই চট্টগ্রাম থেকে ওই দিকে যাইতে হয়

হ্যাঁ আমাদের একেবারে ঘোরা হয়ে গেছে, কিছুদিন আগে January মাসে নয় তারিকে গেছি আমরা সবাই একসাথে ঘুরে এলাম

আসে পশে যে জায়গা গুলো আছে ওইগুলা তে যাওয়ার চেষ্টা করি নিজেকে একটু ভাল রাখার জন্য তারপরে আহ তো এমনিতে কি করেন যখন আপনার college বন্ধ থাকে পড়াশোনা যখন off থাকে তখন কি করেন আহ বই তই পড়েন বই পড়ি নানুর বাড়ি যাই এইখান থেকে বেড়াই আসি ঘুরতে যাই না বলে বই দেখি time pass কর আর বই পড়ি বিশেষ করে facebook video গুলা দেখি বিনা ঝঞ্জা গুলা মজা বিনোদনের ওটাই বেশি দেখতাম

youtube হচ্ছে short film থাকেও আর ওর short film গুলোকে একসাথে এক একটা পর্ব করে দেখি যেমন হচ্ছে আপনার চঞ্চল চৌধুরীর কারাগার বের হয়েছিল সেটা দেখসি অনেক ভালো লাগছে তারপরে আয়না বাজি ছোট ছোট movie গুলা দেখতে আমার ছবি গুলা দেখতে আমার আহ অনেক ভালো লাগে আরকি আর এমনিতে হচ্ছে আমি অবসর সময়ে গান শুনতে অনেক পছন্দ করি আমি কিন্তু সবসময় facebook এ short film গুলা দেখি যে গুলা মানে ইটা movie short ও গুলা দেখি ভাল্লাগে তাহলে আমি ওই ছবিতা download করি আর যদি না ভাল্লাগে তাহলে অন্য তা দেখি আর facebook এর video গুলা সবমিলে এখন reels বেরহচ্ছে ওটা একদম all time দেখি যখন মন খারাপ হয় তখন ঐটা দেখি আই মন খারাপ থাকে

ঘুরাঘুরি তেমন ই থাকে না এখন ঘোরাঘুরি একটু বেশি Mobile টোবাইল দেখা সবকিছু বেশি হ্যাঁ হ্যাঁ সেটা অবশই সেটা আমরা যখন অবসর থাকি তখনৰ কিন্তু এই সব বিষয়ে আমরা Social media বলেন তারপরে হচ্ছে YouTube বলেন এই গুলোতে কিন্তু আমরা বেশি ঝুকে যাই যখন কাজটা কম থাকে নিজেকে একটু ভালো রাখার জন্য তো আমাদের ঢাকা কখনো যদি আসা হয় তাহলে অবশই এখানে আসবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোড়ার জন্য বিনোদনের অনেক কিছু আছে প্রকৃতির সাথে একটা যে এটা নতুন নতুন ভালোবাসা আপনি কিন্তু সেটা খুঁজে পাবেন আসলে এই বার যাওয়ার কথা ছিল ভাইয়ার সাথে ভাইয়া ঢাকা পড়াশোনা করে তো ওনার সাথে যাওয়ার কথা ছিল ওই ঢাকা মাঝে বিভিন্ন সমস্যা থাকার কারণে যাওয়া হয়নি January এর আগে বার November December দিকে ওই দিকে ওই সময় যাবার plan ছিল আর যে কোনো কারণে যাওয়া হয়নি জাইলাম ঘুরাঘুরি সব কিছু বেশি পছন্দ হচ্ছে ওই ঘুরাঘুরি আর মানুষ যত বেশি ঘুরাঘুরি করবে তাঁত বেশি মানুইসের অভিজ্ঞতা হবে এটাহচ্ছে আমার মতে

দোনো ভাবে কিন্তু আমরা উহ মানে দোনো ভাবে কিন্তু আমরা দুই দিক থেকে আমরা কিছু শিখতে পারছি নতুন নতুন জায়গা দেখতে পাইতেছি আপনি আরেকটা দেখবেন এখন হচ্ছে করুনা যখন ছিল আমাদের ও সময়টাতে আমাদের অনেক আহ আমরা বিপদের মধ্যে দিয়ে আসছিলাম কিন্তু সেই সময়টা শেষকরে এখন আবার নতুন ভাবে চলার একটা আহ উৎসাহ পাই সি তো তখন ওই সময় তাতে Lockdown এ মানুষ গুলা হচ্ছে ঘরে বসে ছিল তখন হচ্ছে নানা রকম যে Influenza তারপরে যারা Blogging করে YouTube এ তাদের মাধ্যমে আমরা কিন্তু আমরা অনেক অনেক ছোট ছোট আনাচে কানাচে যেই জায়গা গুলা থাকে আমরা কিন্তু সেই গুলা আহ খোঁজ পাইছি আর অনেকে চেষ্টা করে

হ্যাঁ অবশই তাই আসলে দেখো করুনা কালিন তখন আমাদের বাড়িতে মানে যারা শহরে থাকে সবাই বাড়ি চলেএসছে তখন আমাদের আরো আনন্দ পাইসি কারণ হচ্ছে যে আমরা সকাল দুপুর বিকেল all time Football cricket Short pitch বা Long pitch ওটাই সবগুলো আমরা তখন একদম full time খেলা করছি শুধু দুপুরে খোয়ার time ছিল আর সকালে ঘুম থেকে হয়তো বাজার নিয়ে আসতাম আর পরে খেলতে চলে যেতাম মাঠের মধ্যে তখন কিন্তু পাড়ার সব গুলো ছেলে পেলে ভাইরা বাড়ির সবাই বাড়ি ছিল কিন্তু করুণা কালে তখন তো কাজ ছিল না তার জন্য তখন আর একটু বেশি মজা পাইছে বেশি বন্ধু বান্ধব এসেছে বাড়িতে বসে online এ খেলা আর বন্ধুদের হচ্ছে দুটা দুইটা দিক আছে

আমাদের শ্বাসের মাধ্যমে যা ওই গুলা না না ধরণের রোগ সৃষ্টি করে ঐটা থেকেও আমরা বাঁচতে পারছি তারপরে হচ্ছে করুনার সময় আমরা পরিবারের সাথে কিন্তু অনেক অনেক ভালো একটা সময় কাটাইচ্ছি অনেকে হচ্ছে ছবি আঁকতে তার পরে আহ আপনার আহ আহ বিনোদন জগতে অনেকে যাদের সময় ছিল না ছবি দেখার জন্য বা আহ পরিবারের সাথে বসে কথা বলার জন্য তাদের তাদের জন্য কিন্তু দিকটা অনেক ভালো হৈছে অংকে হচ্ছে রান্না বান্না করছে আহ আমিও করছি বাসায় থেকে মানে বসে থেকে কোনো লাভ নেই আহ প্রতিদিন নতুন নতুন কিছু চেষ্টা করছি আরকি আমিও কিন্তু শহরে যখন lockdown এ চট্টগ্রাম চলে যাই তো এই আমি হয়তো আছি যেকোনো কারণে যাইতে পারিনাই তখন ওদের বাসায় গিয়ে আমি নিজেই রান্না করি মানে ওদের রান্না করে খাওয়াই এই কিছুদিন আগে আসলাম আনন্দ পাই আমি রান্না করতে পেলে অনেকটা ভালো মেয়েরা রান্না করলে আমি একটু দেখি বা ওনার সাথে যে কোনো কাজে help করি আরে নেয় এটা আমার শুনে অনেক ভালো ভাল্লাগছে একদিন কিন্তু রান্না করে খাওয়াবেন অবশই আমাদের রাস্তার মধ্যে যদি ভাবী রা কাজ করে সবাই কাজে কাজে ব্যাস্ত আমার যেটা ক্যাইতে মন সেটা আমি গ্যাস এ তৈরি ready করে খাই নিজে কায়রো বিরক্ত করার দরকার নেই নিজে যদি কোনো পারো তাহলে কোনো বিরক্ত করবে

আসলে মাঝে মাঝে facebook এ video দেখছি রান্না মনযোগ লাগায়ে সব গুলি দেখি দেখি মাঝে মাঝে নিজে চেষ্টা করার জন্য আর শহরে গেলে বন্ধুদের যখন মন চাই video তা দেখিতাম ওটা আমি আর কি কমু ওটা মাথায় scan ইয়ে থাকে তো একসময় ওটা করি সে যে হ্যাঁ আমি এই কথাটি করব আমার এই রান্না তা করতে হবে বা আমি আমি এই এই কাজটা আমি দায়িত্ব নিয়েছি যতক্ষণ না করব আমার না ভালো লাগেনা মানে কাজটা মানে যে কোন ভাবে আমি শেষ করতে চাই আসলে আমার খাওয়ার জিনিস যেটা ভালো লাগে যখন যেটা খেতে সেটা বরাবর খেয়ে নেই এটা আজকে দেখছি এটা আমি খাইছি আমার কিভাবে করি বলো তো সবগুলো বাইর করি বিভিন্ন জনক করি রান্না করি রেডি করে দিই না হলে দোকানে গিয়ে দোকানে গিয়ে ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে পছন্দ করে খাওয়া-দাওয়া কোন কিছুর নাই আমার

চলে যায় তো তখন তখন আমরা কি করতাম বাড়ির উঠানে বসতাম নানুর বা দাদুর বাড়িতে সবাই একসাথে বসতাম হারিকেন জালাইয়া গল্প বলতো ও নানু নানারা বা বড়রা যারা থাকতেন তখন কিন্তু এই সময়টা ও আমরা অনেক বেশি আমি মজা করছি আর এখন হচ্ছে আমি না ওই সময়টা মিস করি আপনি আপনার ছোটবেলার এমন কোন স্মৃতি আছে অবশই আছি নান্নুর বাড়ি যায় যখন আমরা আমাদের বাড়ি ছিল আরেক জায়গায় আমরা তখন ঈদে কুরবানীতে যখন আব্বা মারা যান ছোট থাকতে আব্বা মারা যান তখন আমরা ছোট ছোট পোলা তখন মামার বাড়ি চলে এসছি ঈদে কুরবানীতে নানুর বাড়িতে সবাই সবাই একসাথে বাইরে camera তে নিতো আগে যে কালো camera নিয়ে বাইরে যেত তো সবাই ছবি নিতো পুরা দিন সকালে কাজটা সেরে আবার বিকেল বেলায় সবই ছবি নেওয়ার জন্য ব্যাস্ত থাকতো হ্যাঁ সেটাই আসলে এই আগের দিনগুলো না অনেক ভালো ছিল কারণ এখন আমরা যত বড় হচ্ছি আমি আমরা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি ওই সময়টা আমরা বের করে হয়তো আগে আগের মত আহ সবার সাথে কথা হয় হয়ে ওঠে না। আমি হচ্ছে আগে কি করতাম জানেন আমি আহ আমি হচ্ছে গোপাল ভাঁড়ের তারপর ঠাকুমার ঝুলি এই এইটা এই type আর বইগুলো আমি বেশি পড়তাম আহ অনেক মজা লাগতো তারপর তারপর মিনা cartoon দেখতাম মিনা cartoon আমার অনেক প্রিয় ছিল

আমারও same cartoon যতগুলো আছে সব গুলো আমার প্রিয় একদম facebook ঢুকে ওটা আগে দেখি যেটা ডাকাত ওটা অসময় দেখি সে তা দুজনেরই খেয়াল করছো ক না জানিনা যে বিষয় গুলো দেখতে বেশি পছন্দ করি ওই বিষয় সবসময় সামনা সামনি বেশি করি আর বিশেষ করে ওই গুলা আমার একদম সবসময় ভাল্লাগে আপনি কি জানেন এখন আমি এখনো youtube গেলে যখন ভালো না লাগে তখন হচ্ছে মিনা cartoon গুলা দেখি আমার ভাগ্নি গুলো হচ্ছে এখনো যে কি বলে নতুন নতুন cartoon motu patlu-tom and jerry আমি তাদের সাথে বসে বসে এগুলো দেখি হ্যাঁ সেটাই তো আমাদের ঢাকা হচ্ছে আহ একুশে বইমেলা শুরু হয়েছে February এর এক তারিখ থেকে আহ আপনি আছেন বইমেলায় আপনি তো বই পড়েন অবশ্যই বই পড়তে অনেক ভালো লাগবে আমার কিন্তু অনেক ভালো লাগে না আমারও কিন্তু বই পড়তে ভাল্লাগে বিশেষ করে একটা বাণিজ্য মেলা ছিল আমি ছিলাম এখন মাস শেষ আবার যামু ওই বাণিজ্য মেলায় আবার যামু আর একটা দুটো বই আর ই আছে ওই বই গুলো কেনার ইয়ে আছে